চেম্বার অয় আর এখানে দুইজন মহিলা আর একজন ডাক্তার তার চেহেরাটি ব্লার করা আসে।

দেখা গেছে না আর একজন লোকও আসে আর একজন লোক আসে।

আর হলুদ বা সাদা রঙ্গের আর গোলাপী রঙ্গের পেছনে বিল্ডিং ।

এই জায়গাটিকে দেখে মনে করা যায় যে এটি একটি ইয়ো জঙ্গলের নালা বা --

আর পেছনে আসে একটি কেন্টার গাড়ি কেন্টার গাড়ির কালারটি লাল রঙের।

এখানে দেখা গেলো এতে একটি শপিংমল বা জিনিসপত্র ঘরবাড়ির জিনিসপত্র পাওয়ার একটি মল ।

এই ছবিটিকে দেখে বোঝা যায় যে একদি বড়ো বিল্ডিং বা ঘর তৈরি হচ্ছে।

আর অনেকগুলি আসে এখানে একজন মেয়েও আসে।

আর এখানে যেকোনো খেলা বা যেকোনো চলতেসে খেলা তো কি তা বোঝা গেছে না

আর একটি বড় আম গাস বা যে কোনো ফলের গাস বা যে কোনো গাস আশেপাশে অনেকগুলি গাস আসে আর মাঠও অনেক সুন্দর।